এখানে একটি জলাশয় দেখতে পাচ্ছি।

রোডের পাশে একটি সমাধিস্থল দেখতে পাচ্ছি।

ভিতরে দুইটি সেলে দাঁড়িয়ে আচে।

এখানে একটি ঠাকুর ঘর দেখতে পাচ্চি।

এখানে তিনটি পিতলের ঠাকুর রাখা আচে।

ঘরটির সামোন্যে সাইনবোর্ড লাগানো আচে।

দুকানটির সামোনে খোলা জায়গা আসে।

রুমটির ভিতরে একটি সেল্ফ আচে ।

নৌকায় দুইজন লোক বসে আছেন।